ছবিটিতে আমরা একটি পুজো মণ্ডপ দেখতে পাচ্ছি।

সামোনে একটি চেয়ার দেখতে পাচ্ছি।

সাইডে একজন মানুষ বক্তব্য দিচ্ছে।

শোরুমের ভিতরে অনেকগুলি বাইক দেখা যাচ্ছে।

ছবিটিতে আমরা একটি রুম দেখতে পাচ্ছি।

আশেপাশে অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছি।

ছবিটিতে আমরা একটি রাস্তা দেখতে পাচ্ছি।

আশেপাশে অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছি।